এটা নিয়ে আমি ভাবছিলাম যে কেন বাংলাদেশের শিক্ষার্থীরা মানে ছোট বাচ্চারা school এ যাওয়ার জন্য বা আহ ক~ school এ যাওয়ার জন্য college যাওয়ার জন্য তাদের আগ্রহ হারিয়ে ফেলে? সেটার আরেকটা কারণ হচ্ছে মানে একগাদা বই দিয়ে দেওয়া এতো মানে বইয়ের ভিতরে একটা বাচ্চাকে শুরুতেই জীবনের প্রথমে এতো বই নির্ভর, এতগুলা একটা পাঁচ বছরের বাচ্চাকে আপনি সাতটা আটটা বই দিয়ে দেওয়া, তার জীবনের সব আনন্দ এখানেই মাটি হয়ে যায়, যেদিকে আমরা দেখতে পাই যে বিশ্বের অন্যান্য school এ, আহ দেখবেন যেমন ফিনল্যান্ডের মতো দেশে আমি শুনতে পেলাম যে ওদের দেশে শিক্ষা ব্যবস্থা ওদেরকে আহ পনেরো ষোল বছর পর্যন্ত বা এরকম বয়স পর্যন্ত কোন board exam attend করতে হয় না, আর board exam এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর, কেউ যদি চায় তাহলে সে attend করতে পারে, এর ওপর কোন pressurized তাকে করা হয় না। সম্পূর্ণ তাঁরা নিজেদের ব্যবহারিক আহ শিক্ষার উপরে নজর দিয়ে থাকে বাচ্চারা যেইভাবে শিখতে চায় খেলাধুলা এভাবে তাদেরকে পাঠদান দেওয়া হয় খেলায় খেলায় তাদেরকে অংক শেখানো হয়, কিন্তু এর সাথে কি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কোন মিল রয়েছে? আরে না, এটা তো নাই, দেখো বাংলাদেশে extra curriculum করা হয়, কিন্তু কয়টা varsity তে কয়টা school এ কয়টা college এগুলো থাকে? থাকে না যে তা বলবো না, আমরা আসলে আমি negative বলতে চাচ্ছি না যে education system খুবই খারাপ না, বাংলাদেশী education system এ অনেকটাই অগ্রগতি আসছে, যেমন উম বাংলাদেশ সরকার আহ নতুন ভাবে নতুন বাংলাদেশ সরকার এই যে class five পর্যন্ত free করছে schooling ব্যবস্থাটা তারপরে, মানে বাংলাদেশ সরকার তো মানে school শিক্ষাতে অনেকটাই মানে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তারপরও, তারা মানে ওই যে দশটা decision এর মধ্যে দুইটা, তিনটে decision ভালো নিবে আর সাত decision যদি গোড়ায় গলদ রাখে তাহলে তো আর হবে না, তাই না?

compare করি প্রতিনিয়ত compare করি কিন্তু করা টাও ঠিক কারণ আমাদের দেশে schooling system মধ্যে অনেক কিছু নাই, অনেক কিছুই নেই। যে বাচ্চারা যে কি করবে? বাচ্চারা স্কুলে যাবে? বাচ্চারা একটু লেখাপড়া করবে কিন্তু লেখাপড়াটা একটু খেলার ছলে শিখলে কি হয়? তাহলে কি হয় বাচ্চাটার এই যে তুমি বলো না যে একগাদা বই তারপরে school এ excitement এগুলা থাকে না।

নিজেদের সবকিছুই . এটা তো দেখতে পাচ্ছি, আসলে আমরা আসলে এখন আমরাও এই ধরনের শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত হয় গেছি, তবে হ্যাঁ যে জিনিসটা না বললে নাই আর যেটা অস্বীকার করার মত না। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আরেকটা ভালো উদ্যোগ ছিল সবাইকে বিনামূল্যে বই দেওয়াটা, যেটা আসলেই আমাদের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ এবং এটা যদি সব , সৃষ্টি লগ্ন থেকে করা হতো আরো আগের থেকে শুরু করা যেত, তাহলে আরো ভালো হতো বিশেষ করে যারা আহ হতদরিদ্র আছে তাদের জন্য উপকার হতো। এছাড়ও সবার জন্য এটা একটা ভালো পদক্ষেপ এর পাশাপাশি আরো কয়কটি প্রয়জনীয় পদক্ষেপ বা necessary steps নেওয় উচিত ছিল, এখনো সময় যায় নাই এখনো উচিত। আমাদের মানে এ বিষয়ে যদি, কিছু!

না হোক আজ কালকে না আজই শুরু করুক না সমস্যা কি? মানে শুরু করলেই তো একটা জিনিসে উন্নতি করা সম্ভব তাই না? হ্যাঁ, যেটাই এখনো সময় যায় না, আসলে সময় কখনোই শেষ হয় না, আমাদের এখনো সম্ভব এখন যদি আমরা সতর্ক হই বা বাংলাদেশের সব মানুষ যদি এই বিষয়ে তাদের আওয়জ তোলে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এই শিকার হওয়া থেকে বেঁচে যাবে বা তাদেরকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া যাবে, আপনার কি মতামত এ বিষয়ে? অবশ্যই আমাদের এটাই বললাম যে আমাদের এখনই একটা সুন্দর পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আগে উনি লেখাপড়ার প্রতি, একটু আগ্রহী করে তোলা উচিত নাকি তাদেরকে এমনভাবেই মানে প্রশিক্ষণ করা উচিত, যে তারা লেখাপড়া জিনিসটাকে বিষের মতো দেখে, তার মধ্যে তোমাদের মধ্যে student রা যারা, session জোটের বেড়া জালে আটকে আছো তাদেরকে ওই session জোট টা থেকে মুক্তি করা উচিত, এ আর কি, যাক ভালো লাগলে তোমার সাথে কথা বলে।

জি আপু, আপনাকেও অনেক ধন্যবাদ আর একদিন কথা হবে, আল্লাহ হাফিজ।

আস্সালামালাইকুম সাগর ভাই কেমন আছেন? ওলাইকুম আসসালাম আসিফ ভাই, এই আল্লাহর রহমতে ভালোই আছি , আপনার কী অবস্থা? আমি তো আছি আলহামদুল্লিয়াহ ভালো আছি, কিন্তু একটু মানসিক tension এ আছি ভাই। কেনো, কী হইছে আবার? কী আর বলবো ভাই, এখন তো এতগুলা চাকরির পরীক্ষা দিলাম আসলে একটাতেও আসলে সেভাবে ডাক পেলাম না আরকি, তো এই মাসেও আবার কয়েকটা পরীক্ষা আছে আরকি ভাই এখন এই পরীক্ষা গুলার কী যে করবো খুব tension এ আছি ভাই, কী করা যায় বলেন দেখি?

না তো ভাই, Computer বা ইংরেজী এগুলা কী দরকার হবে ভাই? অবশ্যই দরকার, আজকাল মনে করেন যে শুধুমাত্র লিখিত পড়ায়ে বা ভালো mark পাইলে আপনার চাকরি হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। ওহ আচ্ছা, তো Computer তো শিখা দরকার ভাই, এখন কী করা যায়? আমি তো কিছু পারি না এগুলা। Computer শিখতে হইলে আপনাকে, নিজস্ব কী Computer আছে নাকি আসিফ ভাই? হ্যাঁ, এমনিতে বাসায় আছে আরকি ব্যবহার করা যাবে। আহ ঠিকাছে আপনার যদি সময় হয় তাহলে মনে করেন যে আমি প্রতিদিন আপনাকে এক ঘন্টা করে সময় দিতে পারি , আপনার বাসায় এসে শিখাইয়া দিয়া গেলাম। তাই নাকি ভাই, তাহলে তো খুব ভালো হয় আরকি ভাই, ভাই কিন্তু মানে আমার তো দরকার ছিল মনে হয় যদি Computer শিখে যদি আমি আবার চাকরিতে দেখাতে পারতাম আরকি তো ঐরকম কি একটা সনদপত্র পাওয়া যাবে নাকি? সনদপত্র এটা মনে করেন যে আপনি আগে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে হচ্ছে সততা ও নিষ্ঠার সহিত মনে করেন যদি আপনার কোনো ধরণের কোনো অভিযোগ না থাকে সে company র তাহলে হচ্ছে আপনাকে সনদপত্র দেয়, আগে কোথাও চাকরি করেছেন? হ্যাঁ ভাই, ওই যে একটা বেসরকারি প্রতিষ্ঠানে যে তিন মাস চাকরি করলাম ভাই। তিন মাস, সেই প্রতিষ্ঠানের নাম টা একটু যদি বলেন আসিফ ভাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই আবুল খায়ের company ভাই আবুল খায়ের তামাক company নাকি ভাই?

ওহ, তো কী পদে ছিলেন ভাই? আমি তো ভাই এমনিতে সাধারণ officer পদে ছিলাম আরকি। ওহ, কাজ কী ছিল সেই company র? ভাই সে company র কাজ ছিল মূলত ভাই আহ মূলত তামাক নিয়েই কাজ ছিল আরকি তামাক যারা চাষ করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করা তাদের কাছ থেকে আহ তামাক সংগ্রহ করা। যেগুলা এখানে এনে সুন্দরভাবে সেগুলা দিয়ে পণ্য তৈরী করা, সেগুলা বাজারজাত করা, এই আরকি ভাই। তা তো বেশ ভালোই চাকরি ছিল আপনার, বেতন কত দিতো আপনাকে? বেতন দিতো ভাই সর্বসাকুল্যে বত্রিশ হাজার তো চাকরি ছাড়লেন কেনো? আজকাল যে চাকরির বাজার, নতুন চাকরি তো খুঁজেই পাওয়া যায় না। তা ঠিক বলসেন ভাই, কিন্তু office এ আসলে কাজের এতো pressure ভাই দম ফেলার সময় নাই, প্রচুর খাটতে হয়, তার উপরে ভাই, বেসরকারি চাকরি বুঝেন তো প্রচুর office এর ভিতরে প্রচুর রাজনীতি চলে আরকি, এতো এরকম একটা পরিবেশে কাজ করে শান্তি পাচ্ছিলাম না ভাই। ওহ বুজতে পারিছি, তার মানে হচ্ছে মানসিক অশান্তির জন্যই আপনার চাকরী ছেড়ে দেওয়া। হ্যাঁ ভাই হ্যাঁ , এখন তো নতুন চাকরি খুজতেসি, এখন তো, সমস্যা হচ্ছে চাকরি তো আর চাইলেই পাওয়া যায়, তাই না ভাই?

হ্যাঁ ভাই এখন তো আসলে age আছে বছর খানেক তো এর মধ্যে একটু চেষ্টা করার ইচ্ছা আরকি যদি কপালে থাকে যদি হয়ে যায় এই আরকি। তার থেকে আমি একটা ভালো বুদ্ধি দেবো ভাই? হ্যাঁ ভাই বলেন দেখি কী বুদ্ধি আত্মকর্মসংস্থান এর চেষ্টা করেন, নিজে যদি একটা ব্যবসা দাঁড় কড়াইতে পারেন, আর আল্লাহ তালাও বলছে যে ব্যবসা কে করেছি হালাল আর সুদ কে করেছি হারাম হ্যাঁ ভাই তা তো আমি শুনেছি, ব্যবসা করার আমারও আসলে ইচ্ছা ছিল ভালোই, কিন্তু ভাই ব্যবসা করার জন্য যে মূলধন দরকার এই মুহূর্তে আসলে আমার সেটা নাই আরকি এই জন্য আসলে, ব্যবসা করতে সাহস পাচ্ছিলাম না আরকি ভাই ভাই ব্যবসা আজকাল কতভাবে যে করা যায় আপনি চিন্তাও করতি পারবেন না, আমি মাঝে দেখিছি কী জানেন? কী দেখলেন ভাই? আমার পাশে এক ভাই ইঁদুরের ব্যবসা করে, তার কিন্তু মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা income তাই নাকি ভাই, ইঁদুরের ব্যবসা করে এতো টাকা income, কিভাবে ভাই ? এটাই তো, সে হচ্ছে যুব উন্নয়ের থেকে প্রশিক্ষণ নিছিলো আর আমাদের এখানে তো অনেক ডাক্তার ছাত্র ছাত্রী আছে ওদের পড়ালেখার জন্য ইঁদুর লাগে ওই ইঁদুরের ওপরে বিভিন্ন ধরণের আপনার আহ পরীক্ষা নিরীক্ষা করে ওদের ওষুধ দেয় ওষুধ খাওয়ায় আবার মনে করেন যে ওই injection দেয়, হ্যাঁ, তো তো মনে করেন যে সরাসরি তো আর এই মানুষের শরীরে দেয়া যায় না। তো ইঁদুর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তো ওই লোক ভাবলো যে আমি যদি একটা ইঁদুরের খামার করি তাহলে কত ভালো হবে, তো সে কী করেছে বিদেশের থেকে মনে করেন যে দুটো বা এক খাঁচা ইঁদুর আমদানি করেছে ধরে তারপরে হচ্ছে আপনার ইঁদুরের খামার করেছে, এখন তার প্রতিটা ইঁদুর একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়। মাসে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার ইঁদুর বিক্রি করে

তো এখন আমি আসলে ব্যাবসা করলে একটু যাতে অন্যদিকে ব্যাবসা আরকি একটু ওই ধরেন যেগুলা customer এর সাথে সরাসরি যাতে আহ তার সাথে লেনদেন করতে পারি এই ধরণের ব্যবসার চিন্তা ভাবনা করতে ছিলাম আরকি ভাই, তো এই রকম কোনো idea আছে নাকি ভাই আপনার মাথায়? তা তো আছেই, কিন্তু আমনের তো টাকা লাগবে। ওহ তাও কত টাকা লাগতে পারে ভাই? মনে করেন আপ্নে যে ব্যবসার কথা বললেন যে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ তারপর আপনার বেচা বিক্রির জন্য একটা জায়গা লাগবে তো জায়গা খরচ তো সব দিয়ে মনে করেন যে আপনি একটা দোকানি দিবেন দোকান, দোকান কী দোকান দিবেন সেটা হচ্ছে বড় কথা, কী দোকান দিতে চাচ্ছেন ভাই? ভাইয়া আমি তো ভাবতেছিলাম এমনিতে যে এইযে শীতকাল গেলো একটা আহ শীতের কাপড় চোপড় বা এই ধরণের আরকি পুরুষের কাপড় চোপড় এর একটা দোকান দিতে পারতাম তাহলে তো খারাপ হতো না ? বাহ্ খুব ভালো বুদ্ধি, পোষাক পোষাক শিল্পে অন্তর্ভুক্ত হওয়া, তো পোষাক শিল্পে অন্তর্ভুক্ত হওয়া খারাপ না এখন অনেকেই আছে কিন্তু মনে করেন যে আপনার জায়গার ভাড়া সব কিছু আহ তা দিয়ে পনেরো থেকে বিশ লাখ ওহ আচ্ছা, তো ভাই আমি এমনিতে ইদানিং এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অনেকে আবার ওই online এ তারা পোশাক বিক্রি করতেছে ভাই। তো online এ যদি আমি পোশাক বিক্রি করি তাহলে তো আমার আর দোকান নেয়া লাগতেসে না, তাই না ভাই? তা তো একটা দিক দিয়ে ঠিক, আবার একটা দিক দিয়ে খারাপ কী খারাপ ভাই? প্রত্যেকটা জিনিসের তো একটা ভালো ভালো খারাপ দিক আছে, যারা online এ ব্যাবসা করে তাদের মনে করেন যে নিজস্ব আহ showroom আছে অথবা মনে করেন যে এরা আহ বিভিন্ন ধরণের আপনার ওই এই মনে করেন প্রচারমূলক কাজ করে যখন মনে করেন যে Facebook এ এসে আপনার ওই

আমি ঐই যুবউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা প্রশিক্ষণ নিয়েছি কিন্তু মনে করেন যে একটা আহ partner এর অভাব আরকি। ওহ আচ্ছা আচ্ছা তাই নাকি ভাই? তো আপনি প্রশিক্ষণ কবে নিলেন ভাই? আমাকে তো কিছুই জানান নি আপনি। নিয়েছি , মনে করেন যে গত ছয়মাস যাবৎ আমি এই খামারের উপরে প্রশিক্ষন নিয়েছি। আপনাকে তো আমি এমনি ই মজা করার জন্য ইঁদুরের খামারের কথা বলেছিলাম কিন্তু আমার মূলত আহ প্রধান উদ্দেশ্য হচ্ছে গরুর খামার তৈরী করা তারপরে মনে করেন যে গরুর পাশাপাশি ছাগল মুরগি মাছ এগুলো তবে এই প্রথম যেটা সেটা হচ্ছে গরু দিয়ে শুরু করা আজকাল কিন্তু আপনার এই আহ যে মাংস দুগ্ধ এবং ডিম এসব খাতে ভালোই একটা লাভজনক ব্যবসা যাইতেছে হ্যাঁ ভাই তা তো জানি ভাই এমনিতেই তো বাজারে গরুর যে দাম গরুর দুধের তো অনেক দাম ভাই তো তা জানি কিন্তু এখন কথা হচ্ছে ভাই গরুর ব্যবসায় তো ভাই প্রচুর টাকা পয়সা লাগে আমার তো মনে হয় পনেরো বিশ লাখ টাকাতেও হবে না এক একটা যে গরুর দাম এক একটা গরুর দাম ই তো দুই লাখ তিন লাখ চার লাখ আরো বেশি।

এতো ব্যয়বহুল ব্যবসা করতে চাচ্ছেন যে ভাই?

এ যদি আপনার উন্নত মানের হয়ে থাকে তাহলে সেটার দাম হয় ষাইট সত্তর অথবা এক লক্ষ টাকা তো মনে করেন যে আহ আমি যদি পাঁচটা থেকে দশটা গরু পালি তাহলে হচ্ছে আমার পাঁচ থেকে দশ লক্ষ টাকা খরচ হইবে। আর তাদের পরিচর্চার পিছনে মনে করেন যে এক একটা গরুর পিছনে বাৎসরিক এক লক্ষ টাকা খরচ হবে ওই যেটা খরচ হবে সেটা টুকটাক করে গুছায় নেওয়া যাইবে। আর আমার পৈত্রিক কিছু সম্পত্তি আছে মনে করেন সেখানে আমার দশ বিঘার মতো জমি আছে তো আমার তো জমি কেনা বা ভাড়া এইগুলো কোনো কিছুই করা লাগতেছে না সেখানে আমি খাবার তৈরী করতেই পারি কিন্তু আমার প্রথম সময়ে একজন আহ সহকর্মী বা আবার একজন আহ ব্যবসা উদ্যোক্তা আমার দরকার। হ্যাঁ ভাই বুঝতে পারছি আমারো আসলে এই ধরণের ব্যবসার আগ্রহ ছিল আগের থেকে কিন্তু ঐরকম কোনো বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না ভাই ঐজন্য আসলে আমি আগাতে পারি নাই আরকি তো আপনার কাছ থেকে যেহেতু শুনলাম আমিও একটু আগ্রহ পাচ্ছি আরকি তো ভাই এখন আমার যেটা কৌতূহল সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি এই ব্যবসায় যাওয়ার জন্য কত টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন? আচ্ছা মনে করেন যে খামার যে ঘর নির্মাণ করতে এক লক্ষ টাকার মতো ব্যয় হবে আর মনে করেন যে আপনি আমাকে আহ দশটা যদি গরু কিনে দেন সেই ক্ষেত্রে আহ যে লাভ হবে সেখান থেকে আমরা আহ পঞ্চাশ শতাংশ পঞ্চা আহ পঞ্চাশ শতাংশ ভাগযোগ করে নিতে পারবো। ও তাই নাকি ভাই? তো ভাই এখন তাইলে যদি আমি যদি আপনার ব্যবসায় আপনার সহকর্মী হিসেবে যোগদান করি বা করতে চাই তাইলে আমাকে কত টাকা দেয়া লাগতে পারে আনুমানিক? আহ আমার তো মনে করেন যে আমি জমি দিচ্ছি আমি তো টাকা পয়সা ব্যয় করতে পারবো না আপনি যেহেতু মনে করেন যে আমার সহকর্মী হইতে চাইতেছেন তাহলে হচ্ছে আপ্নে গরুর যে বাছুর গুলা আছে সেগুলা কিনেন আর বাদ বাকি পরিচর্চার ব্যাপারটা আমি দেখতেছি আপনি এখন যদি দশ লক্ষ টাকা হয় তাহলে আমার সাথে যোগদান করতে পারবেন আর ইনশাআল্লাহ আমার মনে হয় যে আহ এক বছরের ভিতরে আপনার এই যে টাকাটা এটা double করে দিতে পারবো। ও দশ লক্ষ টাকা লাগবে আচ্ছা আচ্ছা তো এখন ভাই আহ আপনি কবে নাগাদ এই ব্যবসা শুরু করতে চাচ্ছেন? মানে আপনার এই টাকাটা কখন লাগবে? আপনি এক কাজ করেন ভাই আগামীকালই আমার বাসায় চলে আসেন আমার ও যে motorcycle আছে ঐটায় আপনাকে আমি আমার ওই পৈত্রিক সম্পত্তি যেটা আছে ওখানে নিয়ে যাবো। খুব বেশি দূরে না আমার বাসা থেকে পাঁচ kilometer দূরে ওখানে যেয়ে আপনি সবকিছু দেখেন পর্যালোচনা করেন আমার শুধু জমি আছে ভাই কিন্তু টাকাপয়সার অভাবে আমি খামার তৈরী করতে পারতেছি না হ্যাঁ ভাই তা বুঝতে পারছি তো ভাই এখন যদি খামার দিতে চাই তো এখন এমনিতে গরুর বাজার তো ভালোই না কি ভাই?

শুধু মাঝখানের গরুগুলার উপরে একটু চাহিদা কম কারণ এইগুলা বড়ো ও না ছোট ও না

আহ না আসিফ ভাই এটা একটা ভুল কথা বললেন , বাছুর আমরা যেটা পালবো সেটা হচ্ছে এঁড়ে বাছুর আমরা ওই মূলত আমাদের যে ক্রেতা সেটা হবে হচ্ছে আপনার কোরবানির ঈদ এর সময় হ্যাঁ ? তো আমরা এই এক বছর হাতে সময় পাবো আমাদের কোরবানির ঈদ তো এই কিছুদিন আগে গেলো এখন যদি আমরা বাছুর কিনে শুরু করতে পারি আগামী কোরবানির আগে ইনশাআল্লাহ বাছুর বড়ো বড়ো হয়ে যাবে তো এখন যে বাছুর আমরা আহ ক্রয় করবো এগুলা মনে করেন যে ষাইট থেকে সত্তর হাজার টাকা এরকম আমরা ক্রয় করবো আর আহ বড়ো হয়ে যাওয়ার পরবর্তীতে এই বাছুরগুলা যখন পূর্ণাঙ্গ গরুতে পরিণত হয়ে যাবে তখন এটার দাম হবে দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ।

ঠিক আছে ভাই তাহলে আগামীকাল সকাল দশটার দিকেই চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি এসে আমি আপনাকে phone দিবো

hello নরেশদা? হ্যাঁ বল মুন্নি, কেমন আছিস তুই? ভালো আছি, চিনতে পারছো? হ্যাঁ কেনো পারব না বল, অনেকদিন পর call করলি তাই উম বলছিস যে ভুলে গেছে নাকি? হ্যাঁ, তুমি তো আর call তল করো না, বাড়ি তাড়ি ও আসনা. উম না, সেরকমতা না দেখ আসলে এই bank এর কাজ করি তো, মানে চাপটা অনেক বেশি ওই জন্য হয়তো আর যাওয়া হয়ে ওঠেনা. হ্যাঁ, ওই জন্যেই তোমাকে আর অত disturb করিনা, দিয়ে বলো বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে, আর বলছি তুই ভালো আছিস তো ও? কাকা কাকিমা ওরা সব ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে. ও, তা বলছি তোর পড়াশোনার খবর কি, মানে কিসে পড়ছিস এখন? অনেকদিন তোর সাথে কথা হয়নি বা কেমন চলছে তোর পড়াশোনা, একটু বল আমি শুনি. এইতো আমার এবার polytechnic এ তোমার final year, এরপরে ভাবছি B.tech করব কলকাতাতে গিয়ে. ও বাহ খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস, তা কাকার এখনো কি সম্মতি দিয়েছে তোকে ওখানে পড়ানোর জন্য বা আ ওখানে তোর পড়তে গেলে তোকে হয়তো room ভাড়া আ বা mess এ তোকে থাকতে হবে, তো সেটা কি তুই পারবি ওখানে গিয়ে থাকতে? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে পড়া নিয়ে আমি যেখানেই যেতে চাইবো না তো সেখানেই পাঠিয়ে দিবে, সেটা কোন অসুবিধা না. হ্যাঁ সেটা আমি জানি, কাকু কাকিমা হয়তো তোকে কোনদিন বাধা দেবে না ও আ ও পড়াশোনার ক্ষেত্রে, খুব ভালো দেয়~ ভালোভাবে পড়াশোনা কর, আর ভালো কাজ করবি তুই ভালো লাগবে আমাদের, কাকা কাকিমারো খুব ভালো লাগবে, বুঝলি কিনা? অ্যাঁ হ্যাঁ সেই তোমাদের সব আশীর্বাদ আছে তো নিশ্চয়ই পারবো. হ্যাঁ ঠিক কেনো পারবেনা, ঠিক পারবি, চেষ্টা করলেই মানুষ সব পারে জানিস তো এটা? হ্যাঁ সেটাই. হম, তারপর শুনলাম নাকি তোর অ্যাঁ কিছু সমস্যা হয়েছে, মানে bank এর ব্যাপারে কিছু একটা করবি, তা কাকু আমাকে phone করেছিল, তা খুব একটা কথা হলো না কাকুর সাথে আমার, বলল যে তোকে একটু ও মানে call করে কথাটা বলে নিতে, তা আমি এই ফাঁকা সময় পেলাম তো ওই জন্য তোকে call টা করলাম, তা অ্যাঁ কি হয়েছে সমস্যাটা আমায় একবার যদি বলিস তাহলে দেখব আমি সমাধান করতে পারি কিনা. হ্যাঁ, ওই জন্যেই তোমাকে আরো বিশেষ করে phone করা, বুঝলে তো? বাবা বলেছিল, বাবা এবার অত গুছিয়ে বলতে পারছে না তোমাকে, ব্যাপার

শুনছি বল, বলছি উম তোর ভ~ কাকু যে phone করেছিল না আমাকে, তা আঁ কাকু ঠিকভাবে বলতে পারল না, তাই আমি ভাবলাম অ্যাঁ সুনি তুই call টা করলি, ভালোই হলো তোকে জিজ্ঞেস করে নিতাম, আরেকটু ভালোভাবে গুছিয়ে বলবি, কি ধরনের তোর সমস্যার সৃষ্টি হচ্ছে আর কি? হ্যাঁ যেটা হচ্ছে যে দেখো আমি তো polytechnic টা কোন মতে বাড়িতে loan না নিয়ে, এইদিক ওইদিক থেকে polytechnic টা complete হয়ে যাবে, কিন্তু এবার B.tech টা তো ওরকম ভাবে complete হবে না, B.tech এর amount টা তো আরো বেশি. হ্যাঁ দেখ সে দিক দিয়ে দেখলে এখন মানে এই সময়, বর্তমান সময় কিন্তু পড়াশোনার খরচ অনেকটা বেড়ে গেছে হয়তো, ও~ ও তুই B.tech করবি ওখানে গিয়ে, এ তোর একটা college এর fees, তারপরে তোর এই দিক দিয়ে দেখ তুই ওখানে থাকবি, এ তোর বেশি হবে, তাই না? হম, তো আমি ভাবছি যে যদি কোনো loan নেওয়া যায়, এরকম কি কোনো loan হয় পড়ার জন্য নেওয়া যায়?

উড মানে নিয়ে তারপরে টাকাটা শোধ করতে পারবো মানে~ মানে যেমন পড়াশোনা হবে সেই অনুভয়~ অনুযায়ী, কিন্তু সে টাকাটা পাবে, হয়তো তুই যেমন B.tech করছিস মানে এই এই এই~ এইগুলোতে খরচাটা একটু বেশি, তাই তোকে এখান থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু নিতে , ঠিক আছে? এই কিন্তু তোর সুবিধা হবে বলে আমার মনে হয়. হম সেটাই বলছি তাও ওই যে loan টা নেব, তো তুমি তোমার bank এ আছো, তো ওই যে loan টা নেব তো কি কি করতে হবে, কি কি একটু formalities একটু যদি তুমি বলতে. হ্যাঁ দেখ মানে অ্যাঁ একটা কথা তোকে বলি যে এই মুখ্যমন্ত্রী যে student credit card টা, এখানে কিন্তু একটা কথা মনে হয় বলেছিল এই ধরনের প্রকল্প চালু করবে, কিন্তু দেখ প্রকল্পতা ঠিক মতন চালু হয়নি, অনেক student আছে যারা ধর আ মানে শিক্ষা~ মানে পড়াশোনা প্রচুর পরিমাণ টাকার হয়তো প্রয়োজন হয়, কিন্তু কি হয় জানিস তো ও মানে এই ধরনের প্রকল্প যখন আসে, হয়তো একসাথে অনেক জন অ্যাঁ এ~ apply করে থাকে, তো এর ফলে কি হয় যে সকলকে দেওয়া কিন্তু সম্ভব হয় না. তা তোকে আমি একটা মানে suggest করব যে এই ধরনের প্রকল্পে আবেদন না করে, তুই যদি ethnic ই কোনরকম ভাবে loan নীতি~ নিতে চাস, তাহলে সেই~ এই আমাকে বলতে পারিস, তা তুই কি

আর? hello?

পারলি না আমার কথা? হ্যাঁ বুঝতে পারলি না

হ্যাঁ তা তুই কি সেটা সম্মতি মানে আমার সাথে কি অন্য loan নিয়ে তুই পড়াশোনা টাকে study করবি আবার? হম বুঝলাম, আচ্ছা তো এটা তো আমার মানে এখন তো হবে না, ওটা আমার pass করার পরে, আমার result তেজাল্ট বেরোবে তারপরে হবে তো? হ্যাঁ দেখো, student credit card টা কিন্তু এমনই যে ওটা যদি তুই করতে চাস তাহলে কিন্তু তোকে pass করার পর~ পর তোকে যে নতুন admission নিবিনা সেটার~ অ্যাঁ সেটা যে মানে receipt মানে slip আনা তোরা যেহেতু ভালো বুঝবি, দিয়ে ওইটার xerox, তারপরে তোর~ তোর ই school এর যে সমস্ত documents আছে, বা college এর documents আছে সেগুলো তোকে submit করতে হবে, এরপর কি হবে তোর হয়তো bank জমা দেবি, সেটা bank প্রথম verify করবে, তারপরে হয়তো bank থেকে হয়তো যেই department থেকে মানে ওই~ ওই মানে এই এই~ এই process টা মানে চালু হয়ে সেই department যাবে, ওখানে verify করবে তারপরে তোকে চিঠি দেবে, এই হয় কিন্তু অনেকটা একটা মানে এ সময় তোর লেগে যাবে অনেক বড় . তার জন্যই আমি আমি তোকে বলছি যে এই পথে loan টা না নিয়ে, এ তুই এমনি bank এর সঙ্গে যোগাযোগ করে কিন্তু কু~ তুই loan নিতে পারিস, তা তুই কি এটা করবি? আর যেটা normal loan মানে ক~ অ্যাঁ student credit card টা না বলছো তো? হ্যাঁ আমি student credit card বাদ দিয়ে যেটা normal loan সেটা যদি নিস তাহলে তোর একটা অল্পদিনের মধ্যেই কিন্তু তুই টাকাটা আ মানে পেয়ে যাবি bank থেকে, তাহলে তোরও একদিকে সুবিধা হবে তোর তো যেহেতু এখন টাকাটা দরকার. হ্যাঁ আমার টাকাটা সত্যিই দরকার. হম সেই জন্যেই তোকে বললাম যে তুই ওইসব হেফাজতে না থেকে, বা ঐসব ঘোরাঘুরিতে না গিয়ে, এ তুই সোজা গিয়ে আমার সাথে একদিন bank এ যোগাযোগ করবি, কোনো আমি তো loan এর ব্যবস্থা করিয়ে দেব.